এখানে একটি বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে চাষের মতন এখানে লেখা আছে মূনপুই চা--

এখানে একটা টেবিল দেখা যাচ্ছে টেবিল -এর ওপর অনেকটি ওষুস্থ ওষুধ রাখা আছে।

একজন মেয়ে মেয়ের ফটো দেখা যাচ্ছে ও--

পর্দার উপরতে বিতরে একজন মানুষ দেখা যাচ্ছে।

আর দেখা যাচ্ছে বেড় বেড়া দিয়ে সাইডে লা বানানো।

দেখা যাচ্ছে একটি প্রদীপ মিস্টান ভান্ডার দোকানটি বন্ধ।

বড়ো একটি বিল্ডিং দেখা যাচ্ছে আর একটি চকো ক্যান্ডি দেখা যাচ্ছে।

এখানে দেখা যাচ্ছে ত্রিপুরেশ্বরী মার মার্বেল এন্ড টাইলস এখানে--

পাইপ দেখা যাচ্ছে সামনে ফুল দেখা যাচ্ছে।

এটির দেখা যাচ্ছে উম সমুদ্র সমুদ্রের মাঝে দেখা যাচ্ছে তিনটি জাহাজ।

আর ছোট টেবিল দেখা যাচ্ছে আর দুইটা চেয়ার দেখা যাচ্ছে কাঁচের চেয়ার দেখা যাচ্ছে।

এখানে দেখা যাচ্ছে দুটি গরু।

এইখানে দেখা যাচ্ছে বড় একটি ট্রান্সফরমার আছে আর দুইটা ছোট ছোট ট্রান্সফরমার দেখা যাচ্ছে।

দুইজন মানুষ দেখা যাচ্ছে সামনে স্প্রিং দেখা যাচ্ছে একটি টেবিল দেখা যাচ্ছে।

আর পাল্লা দেখা যাচ্ছে একটি নীল বালতিন দেখা যাচ্ছে।

এখানে অনেক মানুষগুলা খেলা দেখতাসে আর একটি লাল সাইকেল দেখা যাচ্ছে আরেকটি লাইন ম্যান দেখা যাচ্ছে।

আর ওস উপারে ক্রী গোলকিপার দেখছে আর একটি গর দেখা যাচ্চে একটি দুকান।